এই ফটো টা বাজারও বটে যেটা স্টেট ব্যাঙ্ক অঅঅ অফ ইন্ডিয়া ।

আর অনেএএএক সাইড এ গাছ আছে আর মেন --

ফিটনেস ওয়ার্ল্ড - এর--

রোদ এর টাইম এ অন সবাই--

আছে নিজের নিজের বগিতে সামান লিয়ে পরে আসছে।